দোকানের ভেতরে অনেক জিনিসপত্র রাখা আছে।

বাঁদিকে কাচ লাগানো রয়েছে।

বাঁদিকে রয়েছে একটি ছোটো দরজা।

ডান পাশে ছোট্ট একটি মাঠের মতন জায়গা আছে।

ছবিতে দেখতে পাচ্ছি বড় একটি দুতলা রাজপ্রাসাদের মতন বিল্ডিং ।

বিল্ডিং -টির ওপরে নীল বোর্ড -এ লেখা আছে কোনো একটি হোস্টেল -এর নাম।

ছবিতে দেখতে পাচ্ছি বড় একটি দোকান ঘর।

ছবিটিতে দুপাশে দুটি বড়ো বড়ো উম পিলারের মতোন উঁচু স্থম্ভ আছে।

সামনেই রয়েছে একটা জানলা জানলাটি বন্ধ।

ছবিতে দেখতে পাচ্ছি একটি দোকানের ভেতরের অংশ।

গাড়িটির দুপাশে অনেকগুলি কমলা রঙের বড়ো বড়ো মেশিন দেখা যাচ্ছে।

গাছটির ওপরে সামনেই আছে ইলেকট্রিকের তার।

রাস্তা দিয়ে হলুদ পোশাক পরা একজন মানুষ যাচ্ছে।

গাছটির ওই পাশেই একটি বড় ফাঁকা বিল্ডিং আছে বিল্ডিংয়ের গায়ে লেখা এইচ_ডি_এফ_সি ব্যাংক ।

ডানদিকের দেওয়ালটা একদম নোংরা কালো হয়ে আছে ।

দোকানের ডান দিকে রয়েছে বড় একটি রাস্তা সেখানে অনেকগুলি ট্রাক দাঁড়িয়ে আছে কিছু গাছও আছে।

ছবিতে দেখতে পাচ্ছি একটি মিষ্টির দোকানের ভেতরের অংশ।

ছবিতে দেখতে পাচ্ছি বড় একটি বিল্ডিংয়ের সামনের অংশ।

একটি ছোট লাইট আছে বাঁদিকে লেখা রায় ভবন।

দোকানের পাশে অন্যান্য দোকানের বোর্ডও দেখা যাচ্ছে।

ছবিটা একদম সামনে ডান দিকে দেখতে পাচ্ছি একজন মানুষের মূর্তি রয়েছে।

মূর্তিটাকে ঘিরে সুন্দর করে ঘেরা দেওয়া রয়েছে।

বিল্ডিং -এর গায়ে বড় বড় দুটি ব্যানার বা বোর্ড লাগানো আছে যেখানে কিছু লেখা আছে।

দোকানের ভেতরে বিশেষ করে ক্রিসমাসের জিনিসপত্রই ঝোলানো আছে।

ওপরে ব্যানারে হোটেলের নাম লেখা রয়েছে উত্তম হোটেল ।